উম তো আমরা জানি উম এখানেও দেখতে পাচ্ছি এই ফটো -তে একটি ছেলে উম সুন্দরভাবে স্টাইল করে চুল কেটে সেটাকে কিন্তু ফটো দিয়েছেন। তা এটা এখানে একটি সেলুন এর ফটো। উম তো আমরা জানি সেলুন এ গিয়ে আমরা বিভিন্ন ধরণের আমাদের চুলের স্টাইল রঙ ইত্যাদি বিভিন্ন ধরণের উম চুলের কাটিং কিন্তু করে থাকি।

আ উম আমরা কিন্তু দেখতে পাচ্ছি উম এটি কিন্তু উম একটি গভর্মেন্ট ওমেন আই .টি .আই. কলেজ তো আমরা জানি আই. টি. আই. নিয়ে যারা পড়াশোনা করে সাইন্স ফিলে -এ যারা পড়াশোনা করে উম তারা কিন্তু আই. টি. আই. পরীক্ষা দিয়ে পাস্ করে উম এই ধরনের গভর্মেন্ট কলেজ -এ এডমিশন নিতে পারেন।